সেই জন্যই নদীতে জলটা শুকিয়ে গেছে। একটা ডোবে ছিল মানে ডোব যেটা বলে না? যেটা একটু গর্ত আছে।

সেটাতে জল ছিল

মানে জলটা প্রচুর নোংরা সেই জন্য ওখানে চান করলাম না। তারপর কোথায় গেলি? দিয়ে সেই জমি চাষ করা এই sorry জমি চাষ করে বলছি। কি বলবো? মানে মাঠ ঘাট জায়গা তো দিয়ে বুঝতে পারা যায় না। সেই ডিপ যেটা বলে না motor বসিয়ে জল তোলে? আহ হ্যাঁ cello pump ডিপ। হ্যাঁ cello pump ডিপ, ওটাতে দেখছি এক যেখানে গর্ত করে জায়গা করা আছে এবং অনেক লোক চান করছে। আর জলটাও বেশ গরম গরম। হ্যাঁ অনেক pressure থাকে জলের। সেটাই মানে বেশ ভালো লাগলো, দিয়ে তো বন্ধুগুলো বলছে এখানেই চান করবো। দিয়ে সবাই মিলে তো ওখানেই নামলাম দিয়ে

হ্যাঁ প্রচুর মজা। তারপরে তো একটা পাশে জমি ছিল চাষ করা জমি, মানে লাঙ্গল দিয়ে

দিয়ে বন্ধুগুলো সেই জমিতে ফেলে আমাকে, কি বলবো? গাদ মাখিয়ে ওরা মাখছে সবাই কে মাখাচ্ছে, সেই আনন্দ। হম level এর আনন্দ। সেটাই দিয়ে ওখানে ধরো প্রায় একঘন্টা বেজে গেলো মানে একঘন্টা চলে গেলো ওখানে চান করতে। ওহ নিয়ে তারপরে বাড়ি গেলি নাকি?

দিয়ে ওগুলো পরে একটু মানে ঘুরতে ঘুরতে এলাম তাই তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আসতে।

ওইতো খাবার দাবার খেতে প্রায় চারটে। বাপরে অত late খাবার খাস শরীর খারাপ করবে না? সেটা সেটাতো একদিন না? একদিন আমি বন্ধুদের সাথে গিয়েছি ওর কি বলবো? সবাই মিলে ছিলাম। দিয়ে তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে? আমিতো এই movie দেখতে গেছিলাম রে পাঠান। কোথায় বোলপুর না বর্ধমান? না না বোলপুর যাই না কারণ বোলপুরের থেকে ধর বর্ধমানে বেশ ভালো cinema hall টা। sound quality তারপরে others অনেককিছু ওগুলো সব ভালো, তাই বর্ধমানই গেছিলাম। ওহ আর বোলপুরে কটা cinema hall আছে? বোলপুরে আমি যতদূর জানি একটাই আছে গীতাঞ্জলি। না আরেকটা নাম শুনেছিলাম চিত্রা না কি নাম বটে? না না চিত্রা cinema hall তো আসানসোলে। না না না বোলপুরে একটা আছে। নাহ চিত্রা ঠিক আমি জানিনা হয়তো থাকতে পারে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গিয়ে মানে আমরা ধরো নেমে গেছি সকালে মানে আটটার সময় ওখানে পৌঁছে গেছি মানে একটু সকালে গিয়েছিলাম আমরা।

গিয়ে শান্তিনিকেতন ঘুরলাম। সবকিছু ঘোড়ার পর দেখছি তখন বাজে দুটো ঠিকাছে?

এবার দুটো থেকে মানে সন্ধে ছটা অব্দি কোনো ট্রেন ছিল না মানে আমাদের এ ধারে। যাইহোক কোনো route এর কোনো problem ছিল হয়তো। ও হতে পারে অনেক সময় হয়।

সেটা আপনারা টিকিট কেটে ঢুকলাম, ওই বাহুবলি টু ওখানে দেখে এসেছিলাম। ও তো চিত্রা cinema hall নেই গীতাঞ্জলি আছে। মানে বোলপুরে একটাই cinema hall এখন চলছে সেটা হচ্ছে গীতাঞ্জলি। হয়তো হতে পারে তবে চিত্রা cinema hall আছে আসানসোলে এটা আমি জানি।

আসানসোলে চিত্রা cinema hall বলে একটা cinema hall আছে। যেটা ধর মানে তখনকার এইটা আসানসোলের সব থেকে বড় cinema hall. ওহ তাহলে এটা হয়তো ছোট খাটো cinema hall. না বোলপুরে গীতাঞ্জলিটা বড় cinema hall ভালোই। but বর্ধমানের মতন অতটাও বড় না। বর্ধমান যাওয়া হয় নি তাও, বর্ধমান cinema hall টা কেমন? বর্ধমানে বলার বাইরে সেরা সেরা যেমন seat তেমনি আর sound quality তেমনি picture quality মানে সব থেকেই best. সেই জন্যেই সবাই বলে যে বর্ধমানে যাবো cinema দেখতে। এবং আমি status ও দেখছি আমার whatsapp facebook যেসব বন্ধুগুলো একটু বাইরে মানে রামপুরহাট নলহাটি এইসব ছেলেগুলো প্রায় status এ দিচ্ছে যে পাঠান দেখে এলাম inox. Inox যেটা বলছে ওটাই তো বর্ধমানে? হ্যাঁ হ্যাঁ inox ওহ তাহলে ওখানেই কারণ টিকিটের scanner ইয়ে দিচ্ছে status দিচ্ছে তার উপর লেখা থাকছে বর্ধমান inox. হম ওটাই তো একটা বড় cinema hall আছে বর্ধমান।

দারুন দারুন আর first প্রথম দিনেই তো একশো কোটি টাকা income করে নিয়েছে। তাহলে তো bollywood এ এক নম্বর ঝড় তুলে দিলো না?

কোটি টাকা তো মুখের ব্যাপার না। কারণ কারণ দেখো bollywood এর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো না?

মানে south মানে যেটা বলছে না? south তামিল হম হম south তো গোটাই ঘিরে নিয়েছে bollywood কে ধরো খেয়ে নেবে ওরা।

সেই কিন্তু শাহরুখ খান যে movie টা বার করলো না? খুব কি বলবো? হেবি চলেছে। হম এখন তো চলছে বাপ্ রে বাপ্ cinema hall এ টিকিট পাওয়া যায় না। দিয়ে movie টা তো কেমন? movie টা তো এখন দেখাই হয়নি না? হ্যাঁ movie টা অনেক ভালো। মানে বলতে গেলে অনেক কিছুই আছে। কিন্তু topic টা প্রায় ওই টাইগার দেখেছিস বইটা টাইগার জিন্দা হ্যায়।

তারপরে সেই কবির যেটা জনের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওই ওই একই topic নিয়ে ওহ interpol এইসব বুঝলাম

সেটাই কারণ add দেখছিলাম আমি TV তে মানে prime video যেটা দেখে না add দিচ্ছে।

শাহরুখ খান যখন entry মারছে ও তো বিশাল look করেছে। বাপরে বাপরে যা body? শাহরুখ খান তো মানে প্রচুর খেটেছে body টার জন্য সেটাই আর চুল টা কেমন করেছে দেখেছো? সেরা সেরা কোনো কথা হবে না। সেটাই তারপর তো আবার জন আছে সালমান খানও আছে। আমি add দেখলাম সালমান খান নাকি সেই যে ট্রেনের scene টা হয়েছে না? যেটা ট্রেনে মারপিট হচ্ছিলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঐখানে আছে। ঐখানে, মানে আর না পুরো movie টা তে নেই নাকি তাহলে? পুরো movie টা তে বলতে ওই ওই middle ওই time এ আছে আর একবার উম তোর last এ আছে। ও last এ বলতে, কাটা কাটা করে দেখলাম। মানে ওই দুজনে বসে কি একটা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছে আহ যে তাহলে ভাই আহ মানে, industry কে এবার কে দেখবে? মানে ওটা অন্য কথা বলছে but বোঝাচ্ছে যেটা এ এবার তাহলে আর কে দেখবে? তখন শা শাহরুখ খান বলছে যে, আমরা ছাড়া আর কে কে আছে? এরা তো সবাই বাচ্চা আমাদের কাছে। হ্যাঁ বলছে তাহলে আমাদেরকে দেখতে হবে চল ব্যাস এইটুকুই। তখন বাপ্ রে বাপ্ দর্শক গুলো কি লাফাচ্ছে? তাহলে তো বিশাল সিটি হাততালি প্রচুর ব্যাপার না? হ্যাঁ দর্শক কি বলবো? মানে একেকটা শাহরুখ খানের entry হচ্ছে, আর বাপ্ রে তবে কদিন শুনছিলাম না? পাঠান movie টা flop হবে flop হবে সব গাইছিলো চারিদিকে। ওগুলো বেকার, ওগুলো সব ভাঁওতা কথা বলতে হয় উম মানে কি বলবো? ভালো ভালো movie গুলোকে বসানোর জন্য যেসব কথা বলে। but যে movie তে সালমান খান আছে সেই movie বসবে

মানে যাইহোক সালমান খান শাহরুখ খান acting টা করে সেরকম সেরা সেই level এর না? হম তারপরে power আছে না?

হ্যাঁ ওটাই তারপর আবার জন জনের সঙ্গে যখন আহ শাহরুখ খানের যখন fighting টা লাগছে, তখন শাহরুখ খানকে বাচ্চা লাগছে জনের কাছে। সেটাই জন পতি ছয় ফুট মনে হয় যত সম্ভব, দেখে যা লাগে।

সেটাই কার movie যেহেতু Roll মানে hero roll করছে সেহেতু

দিয়ে আর ঐখানে তুমি কোথায় কোথায় ঘুরলে? ওই ওখানেই তো গেছিলাম movie দেখতে ব্যাস। কি বলছিস? বলছি তাহলে তুমি গিয়েছিলে কিসে? ট্রেনে গেছিলাম অফিস থেকে ঐদিকে সব বন্ধুগুলো সব এলো নিয়ে আমি এদিক থেকে গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে একবারে direct বর্ধমানে গিয়ে নামলাম। তারপরে উঠার সময়ও তো মানে উঠলাম উঠে পরে

Banker গুলোতে নিয়ে ওখানে বসে বসে game খেলতে খেলতে খেলতে খেলতে চলে গেলাম।

হ্যাঁ ওই নটা থেকে বারোটা। বাপ্ রে দিয়ে বারোটা থেকে আবার ট্রেন ধরে আবার ফিরলে? হম আমার তো বারোটা থেকে বারোটার সময় ট্রেন ধরলাম নিয়ে ওখান থেকে ধর বার হলাম। বার হয়ে কিছু খাবো দাবো তারপর ধর ফিরবো? তার আগে তো ফেরা হবে না? তো খেতে খেতে ধর গেলাম তো একটা হোটেলে দেখছি সব লোকগুলো বসে আছে। এবার আমাদের ট্রেনের time হয়ে গেছিলো। নিয়ে আমি বললাম যে, তাহলে চল কিছু খাই। এবার লোকটা বললো যে, হ্যাঁ আপনি একটু দাঁড়ান তাহলে আমি দিয়ে দেব। কিন্তু দেখ যেহেতু ট্রেনের time হয়ে গেছিলো সেহেতু time আমি বললাম দাঁড়াতে পারবো না। দিয়ে বেরিয়ে চলে এলাম আমরা। এবার ধর খিদেও লেগেছিলো যে কিছু খেতে হবে। তো তারপর আহ একটা পুরীর দোকানে গেলাম, নিয়ে পুরীর দোকানে গিয়ে দিয়ে যার যা ইচ্ছা হলো কেউ পুরি খেলো, কেউ আবার ডিমের omelette খেলো, কেউ চা খেলো বা বিস্কুট খেলো। এমনি করে যে যেটা পারলো সেটা খেলো। তাহলে রাতে পুরি খেয়েছিলে নাকি? হ্যাঁ নিয়ে তারপর ওই ট্রেনের টিকিট ফিকিট কাটতে গেলাম। ওখানে আবার ঝামেলা বাপ্ রে বাপ্ এই এখন তো ধর একদিক সুবিধে করেছে সেটা হচ্ছে machine গুলো হয়না? যেগুলো স্টেশনে থাকে?

তো ঐগুলো তে কাটতে হচ্ছে ট্রেন। এবার আহ বর্ধমানের একটা system কি? অনেকগুলো machine লাগানো আছে। কোনোটা তে ইংলিশ, কোনোটা তে হিন্দি, কোনোটা তে বাংলা, এবার ইংলিশটা আমরা পাইনি কারণ ইংলিশটা যেখানে ছিল ওখানে কিছু লোক

দিয়ে কি করলে? নিয়ে ওই ইতে গেলাম, কি বলে তোর? বাংলাগুলোতে কারণ হিন্দিটা হয় বলতে পারি ঠিকাছে? but লেখাগুলো বুঝতে পারি না। সেটা ওটা আমারও হয়, কারণ মানে শুনেছিলাম বুঝে নিতে পারবো কিন্তু বলতে পারবো না। না আমি বলতে পারি but আহ লেখা গুলো বুঝতে পারি না, কি লেখা আছে? মানে আমি বলতে গেলেও আমার আটকে যায়। মানে কেমন লাগে একটা? নিয়ে আবার বাংলাতে গেলাম। নিয়ে বাংলাতে গিয়ে টিকিট কাটলাম চারটে টিকিট কাটলাম। total ছিলাম মনে হয় নজন তো তার মধ্যে চারটে local টিকিট কাটতে পারলাম। তো তাও ধর কি বলবো? টিকিট কাটছি তখনই ট্রেন ঢুকে গেছে। তো চারটে টিকিটের pay করেছে। নিয়ে এসে পরে কি বলবো? যে যেখানে পারলো উঠে গেলো। তারপরে সবাই একজায়গায় হলো। নিয়ে

ই করতে লাগলাম movie দেখতে লাগলাম আবার একটা। download করা ছিল আমাজন প্রাইম থেকে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ add দিচ্ছে আমি বইগুলো দেখা হয়নি, কারণ সময় পাইনা। তবে ওটা রাম মানে যেটা রামসেতু যেটা তৈরী করেছিল, সেটা নিয়ে বই নাকি? হ্যাঁ ওই রামসেতু মানে যে রামের সেটা প্রমান করার জন্যই ওটা বইটা। তাই নিয়ে ওই নিয়ে ওইটা দেখতে দেখতে বাপ্ রে বাপ্ তারপরে ধর

হাজারটা কথা শোনাবে। তারপর fine ভরবে তারপর রাতের বেলায় যদি গাড়ি থেকে নামিয়ে দেয়। বাপ্ রে বাপ্ ওই নিয়ে চিন্তা। না না তবে এখন তুমি নিয়ম টা জানোনা? যে গাড়ির TTE মানে তোমাকে গাড়ি থেকে নামাতে পারবে না, টিকিট না থাকলেও। ও তাই নাকি?

কারণ আমি একবার মুম্বাই গেছিলাম, ঠিকাছে? একটু কাজের source এ গেছিলাম।

তখন একটা TTE র সামনে যাইহোক আমাদের কথোপকথন হয়, দিয়ে ওরাই ওরা বলে। কিন্তু তারপরে মোবাইলে আমি দেখি মানে একটা news channel বলছে

যে যদি কোনো passenger মানে কোনো ধরো কারণ বশত তুমি ধরো মানে late তাড়াতাড়ি মানে আকাবাকি আছে বলে তুমি টিকিট কাটতে পারলে না, ঠিকাছে?

তাহলে তুমি যদি ট্রেনে চেপে পরো TTE যদি তোমার সাথে ভদ্র ভাবে ব্যবহার করবে এবং তোমার সাথে মানে যে ধরো distance রামপুরহাট to বর্ধমান যদি বলি

তাহলে ক টাকার টিকিট? মানে ধরো যদি একশো টাকা মানে ই হয় costing পরে

আরে না না আমি তোমাকে example দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল। যদি ধরো একশো টাকা পরে সেখানে ও একটা charge কাটবে কারণ যেহেতু তুমি টিকিট কাটতে পারোনি। ওই ধরো something একশো কুড়ি টাকা নেবে দিয়ে তোমাকে একটা টিকিট ওই ট্রেনের উপরেই করে দেবে TTE তে। হ্যাঁ আমি যতদূর শুনেছি যে, তোর টিকিট ভাড়া যেটা ধর পঞ্চান্ন টাকা টিকিট ভাড়া তো বা একশো টাকা ধর যে একশো টাকা টিকিট ভাড়া। তো তো ওই একশো টাকাটা নেবে TTE টা তোর টিকিটটা করার জন্য। আর plus fine নেবে একশো পঁচিশ টাকা। না সেটা না fine টা নেবে না। কারণ তুই তো তুমি যদি যাও ধরো TTE র কাছে যে, দেখুন sir আমার টিকিট কাটা হয়নি। তুমি যদি নিজে থেকে যাও তাহলে fine টা নেয় না। ধরো TTE যদি তোমাকে ধরে ফেলে যে, টিকিট কাটেনি তখন fine টা নেয়, বুঝতে পারলে? ও এই ব্যাপার? এই ব্যাপার। ধরো তুমি ট্রেনে উঠেই TTE র সঙ্গে যোগাযোগ করলে যে, দেখুন sir আমার late এর late হয়েগেছিলো আসতে সেই জন্য টিকিট কাটা হয়নি। তো আপনি টিকিট কেটে দেন আমার late charge এর যে একটা fine লাগে সেটা নেন। দেখবে something ও বেশি নেয় না ওটা দিয়ে একটা টিকিট তৈরী করে দেয় ওরা ওখানে, বুঝলে?

কারণ ধরলে বলতে পারবে, যেহেতু কথা শুনে লাভ নেই কারণ বলবে যে, আপনারা দেখুন কত টাকা এইখানে চেপেছি এইখানে নামবো আমরা। কত distance এ কত টিকিট হয় দেখুন? আর late charge এ fine টা লাগে সেটা নিন।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা ওই late charge fine টা মনে হয় একশো ওই পঁচিশ টাকা something কিছু হবে হ্যাঁ ওটা নেয় কখন? যখন তুমি মানে TTE র সঙ্গে যোগাযোগ না করে TTE তোমাকে ধরে যখন তখন নেয়, বুঝতে পারলে?

আরে ওদের হাতেই সব না? ওরা যা করবে তাই। হ্যাঁ হ্যাঁ তাছাড়া দেখছে কে? আরে কে জেনে বসে আছে? যে তুমি ওই টিকিট না ওই যে টাকাটা দিলে সেই টাকাটা যে ও জমা করছে তা বোলো? ওটাই আরে বেশিরভাগ TTE জমা করে না। কত জন ভালো হবে? ওদের যতই বেতন হোক ওদের ওই extra side income টা দরকার। সেই কারণ ধরো যদি সারাদিনে একশোটা লোক মানে customer কে ধরতে পারে ওরা আরে একশোটা কোনো ব্যাপার নয়। ট্রেনে তো হাজার হাজার লোক যাতায়াত করে না? হম ওটাই তাহলে ওর কত income? একটু দেখাও একটা লোককে ধরলে তখন তো ধর আর মানে বাকি তখন ও যতটুকু time এ একটা লোককে ধরবে ততক্ষন তো বাকি জন গুলোতো বেরিয়ে যাবে না? বেড়ে যাবে কিন্তু দেখো একটা ট্রেন তো না? যত হম ট্রেন একটা না সেটা ঠিক but local এ আমাদের এই side এ TTE মানে খুব কমই ধরে এই রামপুরহাটের শুধু একটু ধরে। তাছাড়া ধর আমাদের এদিকে আর TTE ফিটি বলে আর কেউ ধরেই না কাউকে TTE কে তো পাত্তাই দেয় না। সব যা বাইরে বাইরে সব line ধর রামপুরহাটে যদি নামি suppose বলছি, আমি রামপুরহাটে যদি নামি তো রামপুরহাটে মানে এমন কোনো দিক নেই যেদিক দিয়ে তুই পালতে পারবি না। যদি TTE মনে করে ধর TTE কেও তোকে টাকা দিতে হবে না অনেক রাস্তা আছে অনেক।

অনেক তা হাঁটতে হবে ভাই কারণ আমি এই যে recently গেলাম তো দেখলাম, হাওড়া তে স্টেশন গুলো অনেক দূর অব্দি ঘেরা আছে। মানে platform ঢোকার অনেকটা অব্দি। তারপরে ধর ওইদিকে